তাহলে তুই মেসে যাবি তো। হম CL যেটা। CL আর NL তো থাকেই। medical leave ও থাকে। দুটো CL থাকে আর একটা মনে হয় medical থাকে। হ্যাঁ। হ্যাঁ আমারও gucci তে তাই ছিল। provation period টা তাই ছিল। তারপর যখন payroll এ গেলাম তখন বেড়ে গেল ছুটিটা। দুটো ML দুটো CL ছিল মাসে। plus চারটি এমনি ছুটি। আর এদের তো আবার শনি রবিও ছুটি থাকে মনে হয়।

ওহ। তারচেয়ে তো তুই যেখানে করছিলি সেটা বেশী ভালো ছিল। ঘরে বসে করা। আর target তো সবাই রাখবে। pressure তো থাকবেই private farm মানেই pressure । আমাদের pressure নেই? আমাদের তো কত ছোট farm টাতে কত pressure । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেচিয়েই যাচ্ছে সালা। আমার তো আজ সকাল থেকে booking হচ্ছেই না হচ্ছেই না আমি fed up হয়ে গেছি। tension tension এ মাথা ধরে গেল। গিয়ে তারপরে সন্ধ্যে বেলা হলো। সাতটার সময়।

তাহলে আমি বারোটা থেকে ছটা পর্যন্ত call করলাম। ছয় ঘন্টা খাটলাম তো। তাহলে? একটার জন্য আমাকে সারাদিন ধরে খেটে যেতে হচ্ছে।

একটা কথা একটা জনের সঙ্গে ভালো করে কথা বলতে পারছিলাম না। কথাটাই যদি না বলতে পারলাম তো মানুষ convince করবো কি করে? কথাই বলছে না কেউ।

হ্যাঁ ওটা ভালো জিনিস হবে। হ্যাঁ। ওটা একটা।

হম ঠিক। fake তো নয়। তাহলে পুরো ভুয়ো। সব ভুয়ো। হাওয়ায় হাওয়ায়। মানে কি যেগুলো আছে offer গুলো ওগুলো সবই দেয়া হবে যদি তুমি ত~ আমাদের ইয়েটা কিন, membership টা। membership টা না কিনলে এসব কিছুই দেবেনা। ওই। category আছে। A Caterogy, B Category, gift এর ও আছে। তো C gift issue, C category gift issue হয় যখন কিছু নেয় না। mutual fund থেকে। এবারেরটাই fixed deposit থেকে তুললাম last month পনের হাজার টাকা। অনেক তোলা হয়ে গেছে। এখন শুধু এক লাখ টাকা আছে ইয়েতে। mutual fund এ। হ্যাঁ। আর এখানে পনের তুলেছি।

দোকানে খরচা কি আমি দু~দুটো ইয়ে দিলাম না দুটো ওই~ medical insurance হ্যাঁ medical এর দুটো ইয়ে দিলাম না? কুড়ি হাজার প্রায় আঠারো হাজার আঠারো হাজার করে।

এখন আমার হাতে আছে এই এক লাখ টাকা আর এদিকে চল্লিশ টাকার মত আছে। হ্যাঁ কিন্ত টাকা তুলব না এখন বেকার টাকা কাটবে না? কিছু একটা কাটে। পুরোটা দেবে না। হম হম ICIC তে তারপর পুরোটা মনে হয় withdraw করা যাবে না। withdraw করার জন্য বললেন না total amount টা দিচ্ছে না। দশ হাজারের মত রেখে দিচ্ছে। মাঝখান থেকে তুলতে গেলে। হ্যাঁ। ওই~না ওইতো আমি তো পনেরো হাজার তুললাম।

হম পরের বছর December এ হবে ওটা। হম au~audi হ্যাঁ audi পাওয়া যায় না। uber drive তো পাওয়া যায়। ওইজন্যই এটা নষ্ট করছি না একটা আছে থাক। না সেবার তো তোকে বললাম close করে দিতে তুই তো শুনলি না। জামশেদপুর না গেলে ওটা close হবে না ওটাই তখন গেলাম থাকলাম অতোদিন কত সুন্দর ফাঁকা ঘর নিশ্চিন্ত মনে কাজ হয়ে যেত। গেলিই না করলি না কাজটা। সময় থাকতে বললে তুই যখন রেগে যাস এটাই তো তোর problem কাজ ফেলে রাখা স্বভাব। driving licence টা কবে থেকে বলছি একটু করে নিস এটাও শুনছিস না। আরে বাবা তো তুই একটা তো করে রাখ এই যে রাস্তায় গাড়ি চালাচ্ছিস দরকার তো একটা সঙ্গে থাকা। থাকতে অসুবিধার কি আছে? তা তোর four-wheeler হলে করে নিবি। four-wheeler শিখ~

হবে একদিন। নেই তো কি হয়েছে। হ্যাঁ তা এখন two-wheeler টাও তো নেই কিন্তু এটার ডা~তার টাও তো চালাচ্ছিস। তা কি দরকার risk নেয়ার বাবা।

বাবা সে রাস্তায় কথা বলছে capture করছে phone এ। কি job । recording ও।

তাও নিরিবিলি অনেক rate । আগে এরকম জানলে কালকে মাথা ধরিয়ে দিল। আরে গার্গির ঘরের নিচেই হচ্ছে। রাস্ত~ corner plot না ওর। রাস্তার পাশেই club । ওর বাড়ির পাশেই রাস্তা, রাস্তার পাশেই club । আর ওখানে হচ্ছে বীণের বাদল জিনিস আর বেসুরো গান জায়া হিন্দ জায়া হিন্দ জায়া হিন্দ করে যাচ্ছে। জয় হিন্দ টা বলতে পারছে না। তারপরে এয় মেরে বাতান কে লোগো বেসুরো গেয়ে যাচ্ছে। বলছি লতা মুঙ্গেশকর যদি বেঁচে থাকতো আবার suicide করে ফেলতো। এই অবস্থা চলছে দেখলে। হ্যাঁ বিনয় বাদল দীনেশ নাকি ওই এ~ওরা তো ওই ইংরেজকে মেরেছিল, বোম্ব ফেলেছিল। সে তো করতে যাওয়ার আগে ওরা কি খেয়ে গেছিল fried rice এ মাংস সব নাকি ওরা খেয়ে বেড়িয়ে ছিল। বানাতো ঘরের লোকেরা। ভগবান জানে আরে ঘরের লোকেরা বানাতো। ওদেরকে নাকি খাইয়ে পাঠিয়েছিল। মানে শহীদ হতে যাচ্ছে তো সেইজন্য। বিনয় বাদল দীনেশ এর গল্পটা ঠিক জানি না। ক্ষুদিরামের গল্পটা যেমন পুরো জানি এদের ব্যাপারটা ঠিক জানিনা। নাম টা জানি আর সে হয়েছিল বোম্ব ফেলেছিল ফাসি হয়েছিল সবই জানি। আর বাকি গল্পটা আমি জানি না ওদের। ওদেরটা google search করতে হবে। পড়েছিলাম ছোটবেলায় আমার এ~ দাদু একটা গল~বই দিয়েছিল আমাকে মনীষীদের কাহিনী। মনীষীদের জীবনী। ওতে সমস্ত দে~দেশ বিপ্লবীদের ইয়ে ছিল জীবনী ছিল।

ওই বইটা তে। life story । খুব সুন্দর বইটা ছিল। দাদু তো আমাকে college street থেকেই প্রত্যেকবার দশ বারোটা করে বই কিনে নিয়ে gift করতো না। first হলেই আমার বই। এক bundle বই নিয়ে দাদু rickshaw করে আসছে আমাদের বাড়ি। কোলকাতা থেকে যখনি যেতেন। হ্যাঁ college street থেকে বই কিনে বইটাই দাদুর gift ছিল। সুন্দর সুন্দর বই। আচ্ছা সাড়ে পঁয়ত্রিশ সাড়ে চৌদ্দ চৌদ্দ আর ত্রিশ ঠিক আছে? চলো, রাখছি। ta ta আমার বিবাহিত জীবনের একটা মজার ঘটনা, বাড়িতে ভেটকি পাতুরি বানিয়েছি। তারই একটু বাটিতে নিয়ে হাজির হয়েছি পাশের বাড়ির মায়া বৌদির বাড়িতে। calling bell টিপতেই আওয়াজ ক~ কিচুক্ষন পরে দরজা খুলে বৌদি হাজির অরে অরে এসো এসো, আসই তো না। হ্যাঁ গো আসব আসব করে আর আসার সময় হয়ে ওঠেনা বললাম। বাটিটা দিলাম, বৌদি তো অবাক এসব আবার কি এনেছো। আমি তখন বিনীত কণ্ঠে বললাম ওই একটু বানিয়েছিলাম আরকি। বৌদিরা মাস কয়েক হল এসেছে পাড়ায়, যেমন সুন্দর দেখতে তেমন তো কর্তাকে শ্বাসনে রাখে। ওদের রান্না ঘরটা আবার আমাদের ঘর থেকে একদম দেখা যায়. সামনেই অমল দা কে রোজ রান্না করতে দেখি। বৌদি নিশ্চই তখন sofa ই বসে TV দেখে, নয়তো রূপ চর্চা করে নয়তো অমন ফর্সা গাল কি করে থাকে ইটা আমি ভাবি। ফর্সাও আমিও কিছু কম নয়. অভি তো বিয়ের আগে আমার গাল টিপে বলতো আপেলের মতো নাকি দেখতে। সেই গাল এখন ছোপ ছোপ সবেদা হয়ে গেছে। তো সময় পেলেই আমি অভিকে বলি, সামনে এনে দেখায়, দেখো দেখো দেখে শেখো। পাড়ায় তো আড্ডা দিতে যাও তখন তো একটু রান্না শিখে নিলেও পারো। তা আমার কর্তাটা তো একদম primary school to বিয়ের আগে অব্দি যা শেখার শিখে নিয়েছিল, তারপর আর নতুন কিছু সেতো শিখবেই না। বিয়ের দিন সে মন্ত্র পড়ে নিয়েছে যা শিখাবার শিখে নিয়েছি, নতুন কিছু শিখবো না। শুধু শেখার নয়, তিনি কিছু বলেনও না। যেমন রোজ রাতেতো নাক ডেকেই যাবে, ঘন্টায় ঘন্টায় cigarette খেয়ে যাবে, বন্ধুদের সঙ্গে ঘন্টায় ঘন্টায় আড্ডা দেবেন। pocket এ দু টাকা খরচ করলেও মনে রাখেন। কিন্তু আমি বাজার থেকে দশ টাকা যদি বাসন আনার সাবান আনতে বলি ভুলে যান। এই কোটা বছর সংসার করার পর আমি বুঝতে গেছি বেটার ভোলা ভুলির একটা নির্দিষ্ট chart আর আছে, তার কিছু বেশি বললেই অশান্তি। তাই নয়া বৌদির সঙ্গে কথা বলার প্রবল ইচ্ছে হওয়ায় স্বাভাবিক। কিভাবে কর্তাকে দিয়ে খাটাচ্ছে সেই কৌশলটা আমার জানার ভীষণ দরকার ছিল।

তো আজ আমার office থেকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, সেইজন্যেই হাতে কিছুটা সময় নিয়ে এসেছি। বৌদিতো আমাকে চেপে ধরে বসালো, নাহলে আমি কায়দা করে বসে যেতাম। তা বৌদি সাক্ষাৎ দেবী, কিভাবে কথাটা শুরু করবো ভেবে তো আমি ল্যাং খাচ্ছি। তখন বৌদি বললো তোমার দাদাকে নিয়ে আর পারিনা, সুযোগ পেলেই রান্না ঘরে ঢুকবে। সুযোগটা তো নিয়ে ফেললাম। দাদা কত ভালো বল দেখিনি, দেখিতো জানলা দিয়ে কত কিছু রান্না করেন। আমার বর তো ঘরের কোনো কাজে হাতই দেন না, ভাগ্য করে বর পেয়েছো তুমি বৌদি। যেই না বলা কিছুক্ষন বাদে দাদা তো পায়জামা পরে হাসি মুখে হাজির। আমিতো তখন গদগদ হয়ে বললাম দাদা আপনার মতো দেব তুল্য মানুষ আমি রোজ কোথাও দেখতে পাইনা, রোজ কত কি রাঁধেন, আপনার ভাইটাকে একটু শিখিয়ে দেবেন তো। তখন বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই শেখাবো দাড়াও তোমার জন্য একটু চা বানিয়ে আনি। তো তখন ওই বৌদি আর্তনাদ করে বলে উঠলো না না তোমাকে বানাতে হবেনা আমি বানাচ্ছি। তো সেই আর্তনাদকে তুচ্ছ করে দাদা তো ঢুকে গেলেন রান্না ঘরে, বৌদি উজাড় মুখে বসে রয়েছে। ঠিক কথাই, গৃহকর্তা চা বানাচ্ছে এটাতো দেখতে শোভা পাইনা। দু minute পর দাদা চা এনে হাজির খেয়ে দেখো কেমন বানিয়েছি তোমাদের জন্য চা। নাকের কাছে চা টা নিতেই অদ্ভুত একটা গন্ধ পেলাম, তারপর মুখে একটা হেঁচকি তুলে বললাম কিরম একটা বিচ্ছিরি গন্ধ লাগছে।

তারপর চা পাতা আর কাসুরি মেথি দিয়ে ফুটিয়ে দিয়েছি, এই সামান্য হিং চা। বৌদি বললো আর বলোনা এই জ্বালায় জ্বলে গেলাম, এই কয়েকদিন আগে বাড়িতে ইলিশ মাছ এনেছিল, ওর আবার সেদিনকে খাওয়া যাবেনা কারণ ওর পেট খারাপ হয়েছে। পেঁপে কাঁচকলা দিয়ে দিয়ে সেদ্ধ ভাত খাবে কিন্তু রান্না সে করবেই। বললাম বলে তোমাকে খুব ভালোবাসে তো, বৌদি বললো ধুর ধুর আগে শোনো কিভাবে রান্না করেছে নুন, চিনি, দই, সর্ষে, তেজপাতা, ধনে গুঁড়ো, পেঁয়াজ, রসুনবাটা, পাঁচফোড়ণ, বড়ি, ঝিঙ্গে আর বেগুন দিয়ে রান্না করলো। শেষে আবার কি দিলো জানো? পাকা আম চটকে দিলো। বিস্ময়ে তো আমি বলে ফেললাম ওটা খাওয়া গেলো? হ্যাঁ উপায় কি, খাওয়ার জিনিস ফেলা যে বাপু আমার ধাতে নেই। দাদা বলে উঠলেন ধুত তেরি ওভাবে বোলোনা তো, শখে রান্না করি একটু। বৌদি বললো শখ! পেট খারাপ মাথায় উঠে গেলেও লোকে ওরকম রাঁধে না। আবার দেয় ইলিশ এইবাড়ির মাসিমাকে দিয়েছিলাম, বাটিটা ফেরত দিয়ে মাসিমা বলে গেলো এরপর থেকে ইলিশ আনলে বোলো আমি রান্না করে খাওয়াবো। ওমরদার দিকে তাকিয়ে mobile ঘটছে। বৌদি বললো শুধু এক ছিল আমাদের হুলো, তাকে যা দিতাম ল্যাজ তু~ তুলে চেটেপুটে খেয়ে নিতো। সেদিন ঝোল আর কাটাকুটি দিয়ে মাছটা ভেঙ্গে যেই দিয়েছি গন্ধ শুখে কোথায় যে চলে গেলো পাঁচদিন আর তার দেখা নেই। অমলদা বলে উঠে বললেন, বুঝলাম লজ্জা পেয়েছেন, পাওয়াটাই স্বাভাবিক, বসে বসে নিন্দে শোনা কার পক্ষ্যে সম্ভব। কিছুক্ষন বাদে একটা কি নিয়ে এলো বাটি করে, আমাকে বললো সকালে বানিয়েছিলাম খেয়ে বলতো কেমন হয়েছে? তোমার বৌদির তো আমার কোনো রান্নাই পছন্দ হয়না। আগে কিছু করতাম না সেটাও পছন্দ ছিলোনা, এখন রান্না করছি সেটাও পছন্দ নয়, কি যে চাই এটাই বুঝতে পারিনা। অনিচ্ছা ভরে বাটির দিকে তাকাতেই দেখি কালো, কুটকুটে, থকথকে একটা বস্তু। ইস ভাবলাম এর থেকে বিষ দিলেই পারতো, খেয়ে মরে গিয়ে অন্তত শান্তি পেতাম। কিন্তু এ খাবার আজন্ম হতাশায় ভুগতে হবে। এদিকে দাদা বৌদি আমার মুখের দিকে তাকিয়ে আছে কখন আমি খাবারটা খাবো। তা আমি জিজ্ঞেস করলাম এটা কি? বললো পায়েস। আমি বললাম হ্যাঁ পায়েস? জাম আর বেগুনের পায়েস। প্রথমে বেগু~ বেগুন টাকে সেদ্ধ করে চটকে নিয়ে তারপর। আমার আর recipe টা শোনার ইচ্ছে হলোনা, মিনমিনে গলায় বললাম কি এটা বাড়ি নিয়ে যায়, সবাইকে একটু খাওয়াবো। দাদা খুশি হয়ে আরও অনেকটা দিয়ে দিলেন পায়েস। ফেরার সময় ময় বৌদি আমাকে দরজা অব্দি ছাড়তে এলো, আমি ফিশ ফিশ করে জিজ্ঞেস করলাম দাদা কি বরাবরই এমন রাঁধতে ভালোবাসেন? নাগো আগেতো রান্না ঘরে ঢুকতোই না, আগে যে পাড়ায় ছিলাম সেখানে এক প্রতিবেশী ভদ্রলোক প্রায় রান্না করতেন, সেই দেখে ওকে তো আমি সব সময় বলতাম দেখো দেখে শেখো, ওর মতো একটু রাঁধতে পারোনা। র এখন তখন তো আর এখন রাঁধতে না দিলেই বরং খেপে যায়। আর এই উৎকট recipe গুলো তার কথা থেকে যে পায় ভগবান জানে। প্রায় ছুটতে ছুটতে বাড়ি এলাম, দেখি আমার কর্তামশাই রান্না ঘরে চা বানাচ্ছে। আর্তনাদ করে উঠলাম সেকি তুমি কেন? বাড়িতে তো হিং টিং কিছু নেই। সে তো অবাক হয়ে গেলো, হিং কেন! minutee দুই চুপ থেকে ভগবানকে ধন্যবাদ দিলাম। উফফ খুব জোর বেঁচে গেছি, ভাগ্গ্যিস এখন অমলদার recipe টা শিখে ওঠেনি। খুশি মনে sofa ই বসে চায়ে চুমুক দিলাম, এ বাবা কি বিশ্রী গন্ধ। তখন তো কর্তা মশাই হেঁসে বললো ওমা ওরম করছো কেন? এমন কিছু নয় ওতে দু চামচ পাঁচফোড়ন দিয়েছি। এক কেবারে নতুন ধরণের চা, অমলদা শিখিয়েছে, আরও অনেক আছে, একে একে সব বানিয়ে খাওয়াবো, একটু ধৈর্য ধরো। আমি তখন ঘরের জন~ জানলাটা বন্ধ করে দিয়েছি

তোর বর কি এখনও রান্না করে? আমি বলি যে হ্যাঁ কি করবো বল, তোর বর কেও পাঠিয়ে দে, তোর বরও তোর বরেরাও রান্না শিখে যাবে।

বরকে নিয়েতো কেও আর আস্তে চাই না, মহা বিপদে পড়েছি। এরমধ্যে একদিন তো আমার মা বাবা এসে হাজির, মা বাবা এসে বলছে যে হ্যাঁরে তুই বসে আছিস ও রান্না করছে তোর খারাপ লাগছেনা দেখে? আলম না খারাপ লাগলে কি করবো রান্না করতে না দিলেই তো বাড়িতে হবে অশান্তি। তা সেইদিনকে বাবা মা খেতে বসেছে, হটাত দেখি বালতির সামনে ওই একটা কালো থকথকে বস্তু। আমিতো বুঝে গেছি যে আবার সেই পায়েস এনে হাজির, ঠিক তাই। কিছুক্ষন বাদে মা বাবা বললো হ্যাঁরে এটা কিসের পায়েস? আমি বললাম খেয়ে নাও, এটা হচ্ছে সেই জাম বেগুনের পায়েস। ব্যাস বাবা মার তো গেলো, শেষকালে কিনা উম মেয়ের বাড়িতে এসে জাম বেগুনের পায়েস খেতে হবে! কিছুদিন বাদে মায়া বৌদির সঙ্গে দেখা, বললাম কিগো মায়া বৌদি তোমার বাড়িতে কি এখনো সেরকম চলছে? ওই ম্যা জাম বেগুনের পায়েস, ইলিশ মাছের আমি চটকে খাওয়া। বললো না ভাই অনেক কষ্টে মুক্তি পেয়েছি। আমি বললাম কিভাবে মুক্তি পেলে? তখন বললো যে আমলদাকে বলেছি আর তোমাকে রান্না করতে হবেনা এবার থেকে আমি তোমাকে ভালো মন্দ রেঁধে খাওয়াবো, আর আমি কোনো বরের সঙ্গে তোমার তুলনা করবো না। তো আমাকে খাতায় কলমে তোমার অমল দা লিখিয়ে নিয়েছে, আমি সই খাতায় কলমে সই করে দিয়েছি যে আমি আর কোনোদিন তোমাকে রান্না ঘরে ঢুকতে বলব না। আমিও মনে মনে ভাবতে ভাবতে আসছি এর পরে আমাকেও তাহলে বাড়িতে গিয়ে এই কাজ টাই করতে হবে। যাই হোক এরকম ভাবে চলছিল, আমিও আমার বরকে দিয়ে লিখিয়ে নিয়েছি। হটাত একটা আমার বন্ধুর সঙ্গে দেখা, তা সেই বন্ধুটা তো কিছুক্ষন বাদে ওরকম শুরু করলো হাঁরে তুই কত ভালো আছিস, তোর বড় কি সুন্দর রান্না বারি করে খাওয়াই। আমি দেখলাম দারা বেটা তোকেও জব্দ করতে হবে। তখন একদিনকে ওদেরকে নেমন্তন্ন করলাম। আমার বরের সঙ্গে ওর বরের ভীষণ আলাপ করিয়ে দিলাম। আলাপ করিয়ে দেওয়ার পরে দুজনে বেশ একসঙ্গে ঘুরতে টুরতে যায়, রাস্তায় দেখা হয়। কদিন বাদে দেখলাম বন্ধুটা আমাকে phone করেছে। তো তোর যে আমার সঙ্গে এতো শত্রুতা ছিল মুখে বলে দিলেই পারতিস, এরকম ভাবে তোর বরের সঙ্গে আমার বরের আলাপ করিয়ে রান্নার এই recipe গুলো না শিখিয়ে দিলেই তো পারতিস। আমার বাড়িতে এখন রোজ ওই কুখাদ্য অখাদ্য খেতে হচ্ছে।